সাদা রঙের গাড়ি আছে। চারিদিকে টুরিস্ট প্লেস আছে লোক ঘুরছে।

জাস্ট প্লেয়ার -গুলো দাঁড়িয়েছে ।

মোটামোটি ফার্স্ট জানুয়ারী থেকে স্টার্ট করে দশ জানুয়ারী অব্দি পিকনিক -এর একটা ধুম থাকে। নদীর ধার --

হোয়াইট মিল্কি টাইপ এর কালার আছে ঘরটার মধ্যে।

ইটা একটা দাম মনে হয় ।

সিলভার গ্রে কালার এর কাঠ টা হচ্ছে ।

ইটা জাস্ট স্টেশন রোড -এই মনে হয় আছে এ সেন্টার টা।

সামনে কিছু গার্ডেন সাজানো আছে। দেখতে ভালো লাগছে ।

মোটামুটি প্লেয়ার -গুলো দেখে মনে হচ্ছে ওরা হোয়াইট ড্রেস পরে আছে। খুবই ভালো লাগছে দেখতে। আমরাও ক্রিকেট পছন্দ করি না করি সে নয়।

ইটা দেখা মনে হচ্ছে একটা জু ।

খাবার খাচ্ছে মনে হয় ওরা। দেখে তাই মনে হচ্ছে ।

দেখা মনে হচ্ছে একটা পাহাড়। পাহাড়ের মধ্যে গুফা আছে ।

বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল সব কিছু রাখা আছে ।

এতো একটা মনে হয় টুরিস্ট প্লেস । নদীর মধ্যে সবাই চেপে ব্যাটিং করছে। এই ঠান্ডার সময় ব্যাটিং করতে দারুন লাগে। খুব ভালো জায়গা।

আহঃ উর্দু তেওঁ লেখা আছে না উড়িয়া তে লেখা আছে মনে হয় ।

ফার্স্ট জানুয়ারি তে খুব ভালো জায়গা।

যে টাওয়ার হা টাওয়ার চৌক। এই ঘড়ির নামেই জায়গাটার নাম পড়েছে টাওয়ার চৌক। খুব ভালো জায়গা কিন্তু অনেক দিন থেকেই ঘড়ি টা বন্ধ আছে।

মনে হয় কোনো লোহার নাট আর কিছু পড়ে আছে। অথবা চাপা কলের সেট অথবা ছোট ছোট নাট কি বড় নাট ।

দোকানটো দেখা মনে হয় বই দোকান। হম এইযে কাস্টমার্ সব দাঁড়ায় আছে।

মনে হচ্ছে কোনো নদীর ধার। নৌকা আছে একটা ছেলে টুপি পরে রেড কালার এর জামা পরে দাড়ায়ে আছে। জিন্স পড়েছে ব্লু রঙের। হম খালি পায়ে দাড়ায়ে আছে ।

পিঙ্ক কালার এর পিলার গুলো আছে। চন্দ্রশেখর রাজা গান্ধীজি আরো কার কার ফটো লাগা আছে বুঝা যাচ্ছে। হা ঠিক হায় এমনি টাইপ এর।

জায়গাটা দেখে হোয়াইট কালার -এর বিল্ডিং চারিদিকে। হসপিটাল -ই এটা মনে হয়। বাইক দাঁড়ায়ে আছে অ্যাম্বুলেন্স -ও বোঝা যাচ্ছে ।

এটা মনে হয় একটি মসজিদ। রাত্রিবেলায় ফটো লিয়া। লাইট গুলো ভালো আইসে। ব্লু গ্রীন রেড ।

এটা একটা পুস্তকালয়। হুম অরেঞ্জ কালার এর রং করা আছে। সাদা আছে সামনে গাছ আছে। জ্যাম কি লেখা আছে পুস্তকালয় ভবন জামতলা কলেজ জামতারা।

চারিদিকে লাইট লাগা আছে।